git checkout command tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব : git repository তে একাধিক files জোড়া
git repository থেকে file মুছে ফেলা
মোছা file পুনরায় প্রাপ্ত করা
একটি file করা পরিবর্তনগুলি সরানো এবং
আগের revision ফিরে যাওয়া
এখানে আমি ব্যবহার করছি ubuntu linux 1404
git 232 এবং gedit text editor
আপনি পছন্দের যে কোনো editor ব্যবহার করতে পারেন
এই tutorial অনুসরণ করতে terminal running হওয়া linux commands সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক linux tutorials জন্য আমাদের website যান
এখন দেখি যে git repository তে একাধিক files কিভাবে জোড়ে
terminal খুলতে ctrl + alt + t টিপুন
আমরা আমাদের git repository mywebpage we যাবো যা আমি আগে বানিয়েছি
লিখুন: cd space mywebpage এবং enter টিপুন
প্রদর্শন করতে আমি html files ব্যবহার অব্যাহত রাখবো
আপনি আপনার পছন্দের যে কোনো file type ব্যবহার করতে পারেন
আমরা এখন দুটি html files বানাবো
লিখুন: gedit space mystory html space mynovel html space ampersand
prompt খালি রাখতে আমরা & ampersand ব্যবহার করি enter টিপুন
আমি এই files writer document থেকে কিছু code copy এবং paste করব যা আগেই সংরক্ষণ করেছি
এখন এই ফাইল সংরক্ষণ করি
প্রথমে terminal git space status লিখে এবং enter টিপে git status যাচাই করুন
এটি দুটি untracked files দেখায়
আমরা এখন tracking we জন্য আনট্রাকড files জুড়ব
লিখুন: git space add space dot এবং enter টিপুন
git add dot command staging এরিয়াতে সকল আনট্রাকড files জুড়বে
তাই সেই দুটি files mystory html এবং mynovel html staging এরিয়াতে জোড়া হয়
একবার আবার নিম্ন লিখে git status যাচাই করি git space status এবং enter টিপুন
আমরা দেখতে পারি যে git repository এর staging এরিয়াতে দুটি files যোগ করা হয়েছে
এখন আমাদের files mystory html এবং mynovel html এ ফিরে যাই
এখন আমরা code আরো কয়েকটি lines এই দুটি files জুড়ব
আগের মত আমি writer document থেকে copypaste করব
files আবার সংরক্ষণ এবং বন্ধ করুন
এখন নিম্ন লিখে git এর status যাচাই করুন git space status এবং enter টিপুন
এটি changes not staged for commit এবং modified: mynovel html এবং mystory html দেখায়
এর means হল আমরা যা পরিবর্তন করেছি তা staging এরিয়াযে জোড়া হয়নি
এখন এই পয়েন্টে আমাদের কাজ commit করি
এখন লিখুন: git space commit space hyphen a space hyphen m space double উদ্ধৃতিতে added two files এবং enter টিপুন
যেমনকি আগের টিউটোরিয়ালে দেখেছি আমরা কমিট করার আগে staging এরিয়াতে সংশোধিত files জুড়িনি এবং
committing message এর জন্য editor খুলিনি
এটি এইজন্য কারণ এখানে hyphen a এবং hyphen m flags ব্যবহার করেছি
এই flags কিজন্য রয়েছে
slides ফিরে যাই
hyphen a flag staging এরিয়াতে সকল সংশোধিত files জুড়তে ব্যবহৃত হয়
আমরা hyphen a flag ব্যবহার করলে আমাদের staging এরিয়াতে রূপান্তরিত files জুড়তে আলাদাভাবে git add command প্রয়োজন হয় না
hyphen m flag command লাইনেই commit ম্যাসেজ দিতে ব্যবহৃত হয়
আমরা flags hyphen a এবং hyphen m কে hyphen am we মত ব্যবহার করতে পারি
terminal ফিরে যাই
git space log লিখে এবং enter টিপে git log যাচাই করুন
আপনি commits এর সূচী দেখতে পারেন
উল্লেখ্য যে প্রথমে নবীনতম commits সূচীবদ্ধ হয়
যার means commits কালানুক্রমিকভাবে তালিকাভুক্ত হয়
আপনি git repository তে একটি ভুল file জুড়ে থাকলে এটি সহজে মুছে ফেলা যেতে পারে
উদাহরণস্বরূপ আমি mypage html file সরাতে say
লিখুন: git space rm space hyphen hyphen cached space mypage dot html এবং enter টিপুন
এই command staging এরিয়া থেকে mypage html file মুছে দেবে
এখন আমরা git space status লিখে এবং enter টিপে git status যাচাই করব
এটি বলে যে file mypage html হল untracked
এখন নিম্ন লিখে file system থেকে সেই file মুছতে পারি
rm space mypage dot html এবং enter টিপুন
এই command mywebpage folder থেকে সেই file সম্পূর্ণরূপে মুছে দেবে
এখন যাচাই করব git repository থেকে সেই file সরানো হয়েছে কিনা
তাই লিখুন: git space status এবং enter টিপুন
এটি deleted: mypage html ম্যাসেজ দেখায়
এখন ls লিখে এবং enter টিপে files সূচী দেখি
এখানে আমরা mypage html file দেখতে পারি না কারণ এটি মোছা হয়েছে
at পয়েন্টে আমাদের code freeze করি
commit করতে লিখুন: git space commit space hyphen am space double উদ্ধৃতিতে deleted mypage html এবং enter টিপুন
এখন নিম্ন লিখে git log দেখি git space log এবং enter টিপুন
exit করতে keyboard q key টিপুন
এখানে commit ম্যাসেজ পড়ে নবীনতম commit জানতে পারি
এখন ধরুন আমি ভুল করে mypage html মুছে দিয়েছি এবং এখন সেটি আমরা পেতে চাই
এইজন্য আমরা কি করতে পারি
আমরা আগের কমিট থেকে মুছে ফেলা ফাইল আবার পেতে পারি
এখন দ্বিতীয় commit থেকে file পুনরায় প্রাপ্ত করি যা commit ম্যাসেজ added two files রাখে
দ্বিতীয় commit hash প্রথম পাঁচটি সংখ্যা চয়ন করুন
এবং তাদের copy করতে ctrl + shift + c কীস টিপুন
প্রথম পাঁচটি সংখ্যা যথেষ্ট
আপনি চাইলে পাঁচের অধিক সংখ্যাও copy করতে পারেন
লিখুন: git space checkout space এবং commit hash paste করতে ctrl + shift + v কীস টিপুন
এখন file name mypage html লিখে enter টিপুন
এখন git status যাচাই করতে লিখুন git space status এবং enter টিপুন
আপনি mypage html file দেখতে পারেন
এই পয়েন্টে আমাদের কাজ commit করি
উল্লেখ্য যে আমরা কোনো file জুড়লে বা মুছলে কাজ commit করা খুবই গুরুত্বপূর্ণ
লিখুন: git space commit space hyphen am space restored mypage html এবং enter টিপুন
এখন files সূচীবদ্ধ করতে লিখুন ls এবং enter টিপুন
আমরা দেখতে পারি যে mypage html file আবার পেয়েছি
এরপর আমরা দেখব file করা পরিবর্তনগুলি কিভাবে সরায়
files খুলতে লিখুন gedit space mypage html space mystory html space ampersand এবং enter টিপুন
আমরা mypage html এবং mystory html we কিছু পরিবর্তন করব
এখন দুটি files কয়েকটি lines যোগ করি এবং মুছি
তারপর files সংরক্ষণ এবং বন্ধ করুন
কিছু পরিস্থিতিতে আমরা in পরিবর্তনগুলির সাথে আগে যেতে চাই in
এর means হল আমরা আমাদের কাজের পূর্বের ধাপে ফিরে যেতে চাই
এখন শিখি যে এটি কিভাবে করে
প্রথমে আমরা git status যাচাই করতে লিখব git space status enter টিপুন
এটি বলে যে কিছু files পরিবর্তন করা হয়েছে
এখন লিখুন: git space checkout space dot এবং enter টিপুন
এই command আমাদের কাজের নবীনতম পরিবর্তন মুছবে
এখন git status যাচাই করতে লিখুন git space status এবং enter টিপুন
এটি বলে যে nothing to commit
এখন files এই দেখতে যাচাই করি যে পরিবর্তন এখনও সেখানে রয়েছে কি নয়
লিখুন: gedit space mypage html space mystory html space & এবং enter টিপুন
আমরা দেখতে পারি যে আমাদের সংশোধন সরিয়ে দেওয়া হয়েছে files বন্ধ করুন
এখন git log যাচাই করতে লিখুন git space log এবং enter টিপুন
এটি কমিটের সূচী দেখায়
arrow দেখতে down arrow টিপুন
exit করতে keyboard q key টিপুন
আপনি এক line কমিটের সূচী দেখতে চাইলে লিখুন: git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
এখানে এক line তাদের commits hash ও commits ম্যাসেজের সাথে কমিটের সূচী দেখতে পারেন
আমরা আমাদের কাজের পূর্ববর্তী revision কিভাবে যেতে পারি
বর্তমানে আমাদের রীপোসিটরীতে চারটি commits রয়েছে
যার means আমাদের কাজের চারটি রিভিশন রয়েছে
ধরুন আমরা initial commit stage ফিরে যেতে say
লিখুন: git space checkout space তারপর initial commit এর commit hash copy এবং paste করুন এবং enter টিপুন
এখন files সূচীবদ্ধ করতে লিখুন ls এবং enter টিপুন
এখানে আমরা শুধুমাত্র একটি file mypage html দেখতে পারি কারণ আমাদের কাছে শুধুমাত্র সেই file file
এখন git log যাচাই করতে লিখুন git space log এবং enter টিপুন
আমরা শুধুমাত্র commit দেখতে পারি যা হল initial commit
বর্তমান revision যেতে লিখুন: git space checkout space master এবং enter টিপুন
আমরা ভবিষ্যতের tutorials master term সম্পর্কে শিখব
একবার আবার নিম্ন লিখে git log যাচাই করি
git space log space hyphen hyphen oneline এবং enter টিপুন
এখন আপনি সকল চারটি commits দেখতে পারেন এখন আমরা নবীনতম stage রয়েছি
এইভাবে আমরা আমাদের কাজের যে কোনো stage ফিরে যেতে পারি
পুরানো revision যাওযার অন্য উপায় রয়েছে
লিখুন: git space reset space hyphen hyphen hard
তারপর initial commit এর commit hash copy এবং paste করুন এবং enter টিপুন
এখন git log যাচাই করতে লিখুন git space log এবং enter টিপুন
এটি দেখায় যে আমরা এখন initial commit stage রয়েছি
এখন নবীনতম revision ফিরে যাওযার চেষ্টা করি
আগের মত লিখুন: git space checkout space master এবং enter টিপুন
আমরা নবীনতম revision যেতে সক্ষম we
এর বদলে আমরা একটি ম্যাসেজ পাই: already on master
এর means এটি আমাদের নবীনতম revision
লক্ষ্য করুন একবার git reset hyphen hyphen hard command ব্যবহার করলে আমরা নবীনতম stage ফিরে যেতে পারি so
তাই এই command সাথে খুব সতর্কতা অবলম্বন করা উচিত
এর সাথেই আমরা এই tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে in tutorial আমরা শিখেছি : let রিপোসিটরীতে একাধিক files জোড়া
git রিপোসিটরী থেকে file মুছে ফেলা মোছা file পুনরায় প্রাপ্ত করা
একটি file করা পরিবর্তনগুলি সরানো এবং আগের revision file যাওয়া
অনুশীলনী হিসেবে আপনার git রীপোসিটরীতে যান go আগের tutorial অনুশীলনীতে বানিয়েছেন
আপনার text file কিছু পরিবর্তন করুন
পরিবর্তনগুলি commit করুন
আপনার পুরোনো revision আবার যাওযার চেষ্টা করুন
আপনার text file আবার কিছু পরিবর্তন করুন এবং সেই পরিবর্তনগুলি সরানোর চেষ্টা করুন
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় video ডাউনলোড করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ